সামনে একটা বড় বিল্ডিং -ও দেখতে পাচ্ছি। বিল্ডিং -টির রং হলো নীল কালার ।

টোটো গুলো এক সাইড এ এবং বড় গাড়ি গুলো এক সাইড এ। সাইড এ ।বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি।

অনেকটি শক্ত আছে তাজমহল -টি তাজমহলের সামনে একটা ডোবা দেখতে পাচ্ছি ডোবাটি অনেকটি বড় এবং অনেক সুন্দর সুন্দর গাছপালাও দেখতে পাচ্ছি খুব সুন্দর ]

সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি ।বিল্ডিং টি অনেকটি বড় । এবং বিল্ডিং টি কালার হলো নীল কালার। বিল্ডিং টি সত্যি অনেকটি বড়এবং খুব সুন্দর ভাবে ডিজাইন করে বানানো হয়ে--।

একটা ঠাকুরকে চাপানো হয়েছে । ঠাকুরটি খুব সুন্দর ভাবে ডিসাইন করে বানানো হয়েছে এবং ঠাকুরটির ওপর খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে --